বুদ্ধদেবের মন্দির তার ভিতর বৌদ্ধদেবের মূর্তি রয়েছে বৌদ্ধদেবের--

আা-আ পাঁচিলের একটি পাঁচিলের ধারে পাঁচিলটার রং হচ্ছে হলুদ।

কোন এ-এ-এ-ক রথে একটি রথের নাম নন্দী ঘোষ।

নাটকে অভিনয় করছে পেছনে একটি --

জায়গা সেখানে বড় বড় বোল্ডার রয়েছে।

গাড়ি পার্কিং এর জায়গা এখানে অনেক গাড়ি পার্কিং রয়েছে। একজন গাড়ি পার্কিং করে সেখানে দিয়ে নামছে।

ছবিতে দেখা যাচ্ছে একটা স্টেজ স্টেজ এর ওপর অনেক--

এটা একটা কোন স্টেশা-আ-ন হতে পারে।

দেখা যাচ্ছে একটি লোক কোন একটা বড় বল পিঠে নিয়ে--

এ এখানে পশু পাখিদের ছোট ছোট করে--